সামনে একটি সুন্দর যোগা ক্লাস হচ্ছে বলে মনে হয়।

বেড রুম টিকে দেখে মনে হচ্ছে খুব সুন্দর করে সাজানো।

সামনে একটি সুন্দর নেতাজির মূর্তি দেখা যাচ্ছে ।

মঞ্চটি ছোট হলেও খুব সুন্দর ভাবে সাজানো হয়ে--

কিন্তু কোনো মানুষজনকে লক্ষ করা যা --

সামনে একটি দোকান দেখা যা--

কিন্তু এখানে কোনো - ও মানুষকে লক্ষ করা যাচ্ছেনা এবং কোনো জন্তু জানোয়ার লক্ষ করা যাচ্ছেনা। দেখে মনে হচ্ছে এটি অনেক দিন ধরে --

সবই বেশির ভাগ স্কুল স্টুডেন্ট এবং ভিতরে জারাদের দেখা যাচ্ছে তাদের দেখে মনে হচ্ছে তারা স্কুল এর স্টাফ ।

দোকানের পা ভিতরে রয়েছে অনেক বেলুন লাগানো। দেখে মনে হচ্ছে এটি নতুন দোকান।

এবং রাস্তার মাঝখান দিয়ে একটি বোড়ো বাস যেতে দেখে দে দেখা যাচ্ছে কিন্তু রাস্তাটিতে খুব একটা বেশি মানুষজন লক্ষ্য করা যাচ্ছেনা।